ওপরের আকাশও দেখা যাচ্ছে এবং একটি টোটো - ও দেখা যাচ্ছে টোটো - এর মধ্যে লোক বসে রয়েছে ।

একদিকের দেওয়ালে একটি ব্যানার টাইপ - এর হলদে মতো কিছু লাগানো রয়েছে ।

সামনে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং - এর পাশে একটি বড় গাছ দেখা যাচ্ছে ।

পিঙ্ক কালার ও সাদা কালার এর বাস টির গায়ে নীল রং দিয়ে কিছু লেখা রয়েছে ।